প্রথমে তো আমরা আ আলিপুর চিড়িয়াখানায় গিয়েই বাঘ দেখতে পাই।

গাড়ির মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা খুব সহজেই--

অ-অ-অ- খাবার জিনিস চানাচুর বিস্কুট সব জিনিসই--

আ যা একজায়গা থেকে অন্য জায়গায় মানুষকে আ যাতায়াত করতে সাহায্য করে কিন্তু এই গাড়ি খারাপ হলে কোনো গ্যারেজ -এর মাধ্যমে তা আ সরানো হয়ে থাকে। এই গ্যারেজ -এ অনেক লোক নিযুক্ত থাকে।

উম বেশিরভাগ মেয়েরাই পার্লার -এ গিয়ে ফেসিয়াল করে থাকে।

বর্তমানে যানবাহনের এ-ক-টি আ নাম হলো এই টোটো।

সেখানে মৃগী রোগীকে সুস্থ করে আম তাকে বাড়ি পাঠানো হয়।

প্রধানত বাড়ির বড়োরা মাছের বাজারে গিয়ে মাছ কিনে থাকে।

সময় কাটানো যায় বন্ধুদের সাথে।

পরিবারের অনেক আত্মীয়দের নেমন্ত্রণ করা হয়।